এটাএটা একটা কোনো বড় এয়ারপোর্ট বা কোনো স্টেশন -এর ছবি । তারপাশে তোমার --

এই ছবিটা তোমার রাত্রি বেলাতে নেওয়ানো হয়েছে ।সাইড - এ সাইড - এ লাইট - এর মতো লাগানো আছে । আর সাইড - এ সাইড - এ বড় বড় গাছ ।

আর এখানে সবে সবজি রাখানো আছে একটা ইসে এটা একটা রোড সাইড এর ছবি দেখতে লাগছে মার্কেট টা খুব বড় নয় একটু ছোট মতো এখানে জিরা লঙ্কা --

এটা একটা কোন কলেজ -এর ছবি ।

অস্থান মন্দিরাতে চিয়ারপিন অমুখ আছে।